এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি অনেক বড়ো নদী এবং এখানে চারটি লোকও দেখা যাচ্ছে যাদের মধ্যে দুজন মহিলা এবং দুটি বাচ্চা।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি নদীর ছবি এবং এই নদীটির ওইপারে রয়েছে একটি শহর। যেখানে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে।

তার পাশেই রয়েছে একটি গাড়ি দাঁড়িয়ে আর এই বিল্ডিংটা তে আছে একটি সুইমিং পুল যেখানে মানুষ স্নান করে।

নদীর একদম বাছা বাচি বরাবর একটি লঞ্চ ও দেখা যাচ্ছে। লঞ্চ টি সাদা কালার এর এবং পেছনে অনেক গাছপালা ও দেখার যাচ্ছে যেখানে মানুষের বসবাস।